এটা আমাদের ধ~ ধরুন শরীলকেও যেমন সুস্থ রাখে এবং উম শরীলের পাশাপশি আমাদের মন মানসিকতাও কি~ সতেজ রাখতে দেখবেন অগ্রণী ভূমিকা

রোগ বালাই থেকেও কিন্তু আমাদেরকে মুক্তি মুক্ত রাখে এই সকালের এই আবহাওয়াটা আবার ধরেন আমাদের অ্যাঁ যে সূর্যের আলো, সূর্যের আলোতে কিন্তু প্রচুর পরিমানে ধরেন vitamin হ্যাঁ vitamin D আসে, যা ধরেন আমাদের, আমাদের শরীলকেও যেমন সুস্থ রাখে যেমন বিভিন্ন ধরনের রোগ রোগ বালাই থেকে

আচ্ছা ভাইয়া আ~ আ~ আসকের জন্যে এই পর্যন্তই, আপনার সাথে আরেকদিন কথা হবে.

নমস্কার শুভ সকাল আজকে আমি আপনাদের সাথে আছি শ্রেয়া সানা এবং আমার সাথে আছে সিমি দে আর আজকে আমাদের আলোচ্য বিষয় হলো agriculture বা কৃষিকাজ, তো আমি তো ওই বিষয় টা নিয়ে খুবিই excited এবং interested দুটোই, তো সিমি তোমার থেকে জানতে চাইবো যে তোমার কেমন লাগছে? আমার তো ভীষণই ভালো লাগছে কারন কৃষির সাথে কিন্তু আমাদের জীবন জরিয়ে কারন আমরা জানি ফসল উৎপাদন না হলে কিন্তু আমরা খেতেও পারবো

সঠিক ভাবে ফসল উৎপাদন হলে তবে কিন্তু আমাদের খিদে টা মিটবে, তাই আমিও আজকে ভীষণ excited আজকের এই আলোচনা টা নিয়ে। আহ একদম সিমি, তো আলোচনা তো হবেই আহ আর আমিও খুবই excited যেহেতু আছি দেখো ছোটো থেকেই কিন্তু আমরা ভূগোলে পড়ে এসেছি যে ভারত হলো কিন্তু একটা কৃষিপ্রধান দেশ এবং ভারতের

মূলই হলো কিন্তু কৃষিকাজ দেখো চিন

Brazil France Mexico দেশের সাথে সাথে India ও কিন্তু আমাদের একটা agriculture country হিসেবে আহ বিশ্ব দরবারে পরিচিত, তো এটা অবশ্যই

কাছে তো খুবই গর্বের বিষয় যে আহ আমাদের ভারতবর্ষ একটা এরকম আহ প্রচুর বড় কৃষি প্রধান দেশ তো তোমারও কী এইটা নিয়ে গর্ব হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই গর্বের বিষয়ই কারন আমাদের ভারতবাসীকে তো অন্তত বাইরের দেশের ওপর নির্ভর করতে হয়না, যে কখন ফসল টা আসবে তবেই গিয়ে ভারতবাসী সেটা গ্রহণ করবে কারন ভারতবর্ষে এতো এতো ফসল উৎপাদিত হয় যে তাকে অন্য দেশের ওপর নির্ভর করতেই হয় না তো সেই হিসেবে তো আমি একজন ভারতবাসী হিসেবে ভীষণই আনন্দিত। হ্যাঁ, আহ তো একদমই সিমি তুমিও যেমন আনন্দিত আমিও খুব আনন্দিত আহ তো সিমি আমি তোমার থেকে প্রথমে জানতে চাইবো যে তুমি আহ town থেকে belong করি নাকি village থেকে belong করো? আমি town এ থাকি।

তো obviously আমি village এ থাকি এবং এইযে agriculture এর জন্য আমাদের যে ভারত একটা এতো সুন্দর দেশ যেমন তুমি বিভিন্ন আহ লেখকদের বিভিন্ন সাহিত্যে বা কবিতাই পড়ে থাকবে আহ সর্বপরি আমাদের যে বঙ্কিম চন্দ্রচট্টোপাধ্যায় তার যে আহ বন্দেমাতরম যেটা কিনা আমাদের national song, তার কিন্তু "প্রথম line এই আছে ""সুজলাং সুফলাং মলয়জশীতলাম্"" তো এইটার কথাটার মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে ভারত কিন্তু একটা কৃষি প্রধান দেশ এবং আহ agriculture টাকে কিন্তু আহ বিশেষ বড় করে দেখা হয় ভারতে তো আমি যেহেতু village এ" belong করি আমি কিন্তু এই সৌন্দর্য টাকে কিন্তু উপভোগ করতে পারি আহ যে

হয়ত আমার থেকে তুমি একটু কম উপভোগ করো আহ আমি কী ঠিক

হ্যাঁ হ্যাঁ একদমই তাই কারন তুমি যেভাবে চাষে জমি দেখতে পাও আমি তো এখানে একদমই পাই না, তুমি হয়তো তোমার বাড়ির চারপাশে এরকম অনেক সবুজ দেখতে পাও আমি এখানে শুধু বাড়ির পর বাড়ি দেখতে পায়, সবুজের দেখা আর মেলে না কিন্তু আমি ভীষন ভাবেই ভালোবাসি এই চাষের জমি দেখতে কিন্তু কী আর করা যাবে শহরে থাকলে তো আর সেই সুযোগ মেলে না।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

যদি আহ দেখো দৃশ্য টা সেটা কিন্তু একদম আহ নজর কেড়ে নেওয়ার মত, আহ তা তুমি কী দেখেছো এরকম দৃশ্য কখনো কোথাও ঘুড়তে গিয়ে আহ village এ? হম না গো ঘুড়তে গিয়েও তোমার দেখা হয়নি, ওই বলতে পারো এখন তো আহ net এর দুনিয়া তো

Facebook এ একটা video র মাধ্যমে বা Youtube এ video র আহ video র মাধ্যমে হয়তো সেই দেখা মিলেছিলো কিন্তু তুমি যেভাবে সুন্দর করে বুঝিয়ে বললে এটা শুনেই যেন আমার মন ভালো হয়ে গেল যেন আমার চোখের সামনে ভেসে উঠলো ঠিক যেন ধান গাছ হাওয়ায় দুলছে। "হ্যাঁ হ্যাঁ আহ শুধু আমি নয় সিমি আমাদের যে তিনিও কিন্তু বলে গেছেন যে ""আবার আসিবো ফিরে এই ধান এই বাংলায়"" তুমি কবির line পড়লেও কিন্তু অনেকটা উপলব্ধি করতে পারবে যে এই সৌন্দর্য কতটা " টা আহ সুন্দর, আহ অবশ্যই আমি তোমাকে prefer করবো যে তুমি কিন্তু আহ ঘুড়তে এসো আমাদের এই side এ এবং এই জিনিস গুলো কে আহ উপলব্ধি করে যাও আর যেহেতু একটা কৃষি প্রধান দেশে আমরা বসবাস করছি তো আমার মনে হয় তোমার এই জিনিস গুলো অবশ্যই উপলব্ধি করা উচিৎ যেটা কিন্তু তুমি আর অন্য কোনো country তে হয়তো এইভাবে পাবে না । হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমই তাই ঠিকই বলছো সতিই তাই আমাদের ভারতবর্ষে আমরা যেভাবে এই চাষে চাষ আবাদ দেখতে পাই এটা কিন্তু অন্য কোনো দেশে তো একেবারেই হয় না, আর আজকে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ বলেই কিন্তু আমাদের কিন্তু একটু হলেও চিন্তা কম কারন আমরা আমাদের

হয়তো এখন সব কিছু জিনিসেরই দাম বেড়েছে, আমাদের প্রত্যেকেরই এখন জীবন যাত্রা বদলে গেছে কিন্তু আমরা যদি দেখি যে আমাদের দেশে আলুটা যেরকম দাম বা টমেটোও যেরকম দাম

কিন্তু তুমি বলো Canada বা এরকম যে country গুলো আছে সেই খানে কিন্তু প্রচুর দামে তাদের কে কিনতে হয়

তো ভারতবাসী হিসেবে তো ভীষন ভাবেই আমরা এখান থেকে একটা সাহায্য পেয়েই থাকি যে একটু হলেও তো আমরা কম দামে পাচ্ছি যেহেতু ভারতবর্ষ আমাদের কৃষি প্রধান দেশ। হ্যাঁ একদমই তাই দেখো আমাদের এখানে কিন্তু কৃষিজ ফসলের খুব একটা মাত্রা ছাড়া দাম হয়না যেটা যে সাধারন মানুষ bear করতে পারবেনা অবশ্যই bear করতে পারে আর আমাদের তুমি যেমন টা জানো যে ভারতের প্রধান কিন্তু আহ খাদ্যও শস্যই হচ্ছে ধান এবং দ্বিতীয় হচ্ছে গম তো আহ ধান টা প্রচুর

আর আমাদের এখানে যেহেতু আহ সমভূমি area তো সমভূমি area

চাষ করতে কোনো রকম problem হয় না আহ তাছাড়া এখন তো

জানতে চাইবো সিমি তুমি হয়তো নিশ্চয় market যাও সেখান থেকে নিশ্চই vegetables আহ কেনাকাটা করো, তো তোমাদের ওখানে এখন কী কী

আহ আমাদের এখানে দেখো বলতে গেলে বারো মাসই সব ধরণের vegetable পাওয়া যায় কারন এখন তুমি জানো যে অসময়েও মানে শীতকালে কী জানি যে আমরা শীতকালে ফুলকপি টমেটো এগুলো আমরা বেশি পরিমাণে পাবো বা শীত

season এর vegetable ই কিন্তু সব সময় পাওয়া যাচ্ছে কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য কতটা ভালো বা কতটা ক্ষতিকর তা কিন্তু আমরা দেখি না, আমরা ভাবি কী যে না আমাদের দুনিয়া অনেক এগিয়ে গেছে, আমরা সময়টা, আহ সময়ের সবজি টা অসময়েও পাচ্ছি এইটা আমরা ভেবে থাকি, তো তুমি আমাকে জিজ্ঞেস করলে যে আমাদের এখানে এখন কী কী vegetable পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রেই আমি বল~বলতে চাই যে আমাদের এখানে দেখো সব

থাকে তারপর কড়াইশুঁটি আছে তো এগুলো তো শীতকালে আমরা পেয়ে থাকি বেশি পরিমাণে এবং আমরা জানি যে এই শীতের সময়েও কিন্তু বেশ পরিমাণে ভালো পরিমাণে কিন্তু ফসল উৎপাদিত

হ্যাঁ একদমই তাই দেখো প্রচুর পরিমাণে ফসল উৎপা~ উৎপণ্য হয় এবং আমাদের এখান টাই যেহেতু চাষ বাস mainly হয়, তো এখন যেটা আহ তুমি আমাদের এখানে এলে দেখতে পাবে available আছে প্রচুর পরিমাণে আহ সেটা হলো আলু এবং তুমি তো জানো যে বাঙালিরা কিন্তু আহ lunch এ যদি ভাতের সাথে আলু না পায় তখন কিন্তু তাদের mood টা একটু খানি

কিন্তু প্রচুর পরিমাণে তুমি আহ এখানে এলে কিন্তু available দেখতে পাবে আহ এবং আহ এই জিনিস গুলোই এই যে আহ গাজর বা শসা বা আহ যেগুলো তোমার বিট এইগুলো কিন্তু অমি আহ একদম জমি থেকে টাটকা তুলে এনে সেটাকে কিন্তু উষ্ণ গরম জলে আহ ধুয়ে নিয়ে তারপরে কিন্তু খাই, আর যেহেতু সবজি প্রেমি মানুষ তো আমার এটা খুব ভালোও লাগে এবং এটা কিন্তু আমাকে fit ও রাখে, আহ আমি খুব healthy থাকি

diet chart ও আহ maintain হয়, তো আহ তুমি কি এরকম কিছু করো?

পাও এবং সব থেকে বড় ব্যাপার এই যে তুমি নিজের হাত থেকে আনো বলছো এটাই তো অনেক বড় পাওনা, এখানে যখন আমরা আনছি এবং নিজে সেটা খাচ্ছি তার আনন্দই হয় আলাদা তো যেই উপভোগটা কিন্তু আমি করতে পারি না কিন্তু আমি আমার একটা story বলতে চাই আমার মামা বাড়ি যেহেতু গ্রামের দিকে তো আমি তখন অনেক ছোট তো আমি দেখেছিলাম একটা গাজর চাষ হচ্ছিল সেই জমি তো সেইখানে গিয়ে যখন আমি আবদার করেছিলাম সেই গাজর নেওয়ার জন্য তো সেইখানে যারা চাষ করছিলেন তারা সেই আহ সেখান থেকে আর কী গাজর আমাকে তুলে দেয় কিন্তু আমি কিন্তু বাড়ি নিয়ে আসার আর কোন সময়ই রাখিনি সেইখানে বসে কিন্তু আমি গাজর খেয়ে নিয়েছিলাম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

হ্যাঁ আহ তো আহ সিমি আমি তোমাকে আহ prefer করবো যে তুমি নিজেও কিন্তু তোমার যেটা favorite সবজি সেটা কিন্তু তুমি চাষ করতেই পারো আহ আর যেহেতু তুমি তোমার ওখানের যা বর্ণনা শুনলাম, যেহেতু সরা~ সারা বছরই তোমাদের ওখানে সমস্ত season এরই vegetables available তো আমার মনে হয় ওখানকার বেশীরভাগ vegetables ই কিন্তু hybrid vegetables আহ দেশীয় vegetable কিন্তু

না একদমই তাই, একদমই তাই শ্রেয়া আমরা একদম আহ দেশীয় vegetable যেটা সেটা একদমই পাইনা, সবটাই সারে ভরা এবং এমন এমন সময়, আহ মানে এমন কিছু vegetable আসে যার মধ্যে থেকে এতটাই সারের গন্ধ বেরোয় যে সেটা দেখা যায় এক এক সময় রান্না করে অবধি ফেলে দিতে হয় যেমন যদি বলি তোমাকে লাউ এর কথা।

এরকমও অনেক দিন গেছে পুরো লাউ টা রান্না করা হচ্ছে তারপর দেখা যাচ্ছে সেটার মধ্যে এতটাই পরিমাণে সার দেওয়া রয়েছে, যে লাউ টা ঠিক মত রান্নাই হলো না পুরোটা একটা কালোর মত মানে লাউটার যে রঙ সেটাই বদলে গেলো রান্নার সময় পুরো কালো হয়ে উঠলো

তো এটাই তোমরা যেইভাবে খাঁটি ফসল টা পাচ্ছো আমরা কিন্তু সেটা পাইনা তারপর এইযে ধরো বেগুন

বেগুনের মধ্যে দেখবে অত্যধিক পরিমাণে যখন সার ব্যাবহার করা হয় সেই বেগুন টাও কিন্তু খাওয়া যায়না একদম সারের গন্ধ টা পাওয়া যায়, তো এরকমও আমাদের বহুদিন গেছে যে রান্না করার পরও কিন্তু ফেলে দিতে হয়েছে।

আহ তো এখানে দেখো আমি কথাই বলবো যে আহ চাষীরা কিন্তু আহ প্রচুর পরিমাণে টাকা income এর জন্য বা উম তারা যেহেতু ফসল গুলো যাতে দেখতে খুব সুন্দর হয় মানুষের চোখে লাগে সেই জন্যই হয়তো রাসায়নিক এবং কীটনাশক সার ব্যাবহার করে আহ কিন্তু তারা ভুলে যায় যে, যদি তারা উম জমিতে ওই রাসায়নিক সার বা কীটনাশক ব্যাবহার করে এক তো যেমন ফসলের গুনা গুন নষ্ট হয়ই তেমন কিন্তু মাটির যে উর্বরতা, সেটাও কিন্তু কমে যায় সেটা কিন্তু চাষীরা না বুঝেই আহ এইগুলোর ব্যাবহার করে থাকে এবং পরোক্ষ এ কিন্তু নিজেরই বড় ক্ষতি করে ফেলে তুমি যেরকম টা বললে যে সবজির taste ও কিন্তু কমে যায়, তো এগুলো একদমই করা

তবে আহ আর একটা কথা বলবো হয়তো চাষীরা এটা বাধ্য হয়েই করে আহ তুমি যদি market এ যাও তুমি যদি দেখতে পাও যেটা হয়তো আহ সেইভাবে খুব একটা দেখতে সুন্দর নয় একটু আহ শুকিয়ে গেছে বা আহ একটু তার কোনো problem হয়েছে তো obviously তুমি টাকা দিয়ে যখন যখন কিনবে তুমি সেই আহ কানা কুঁজো সবজি টা কিনবে না, তুমি fresh টাই কিনবে এবং fresh মানেই দেখো সেখানে কিন্তু আহ কীটনাশক বা রাসায়নিক push করা আছে আহ তো এইক্ষেত্রে আমি সবাইকেই বলবো যে সবাইকেই কিন্তু adjust করে চলতে হবে যেমন আহ কৃষক কেও প্রচুর পরিমাণে রাসায়নিক ব্যাবহার করা যাবে না সেরকম

হ্যাঁ আমরা আমাদের তো এখনও অনেক আলোচনার বিষয় রয়েছে তাই আমরা পরের পর্বে কিন্তু এইটা নিয়েই আলোচনা করবো

যে এইযে, এত পরিমাণে রাসায়নিক সার ব্যাবহার করা হয় তা নিয়ে কিন্তু আমরা অবশ্যই পরের পর্বে আলোচনা করবো তো এখন যেটা বলার শ্রেয়া সেটা হলো যে আহ তুমি বললে যেহেতু আমাদের এইখানে সমতল ভূমি আমাদের এখানে ধান চাষ টাই হয়ে থাকে এবার যদি তুমি একটু দেখো যে পাহাড়িয়া এলাকা

যদি আহ বলতে হয় তাহলে প্রথমে আমি আহ ঘুড়তে গিয়েছিলাম এবং সেটা হচ্ছে দার্জিলিং তো দার্জিলিং এ আমি যেটা প্রথমে চোখে পরলো আমি দেখলাম যে চা কিন্তু প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এবং আমরা জানি যে আহ দার্জিলিং এর চা কিন্তু স্বাদে ও সুগন্ধে পৃথিবীতে কিন্তু একটা বেশ ভালো জায়গা করে নিয়েছে এবং আমাদের কিন্তু চায়ের চা যে শিল্প সেটাও কিন্তু একটা বেশ ভালো পর্যায়ে আছে আহ সেই জায়গাটা কেও হয়তো পৃথিবীতে নিতে পারেনি যায় হোক আমি চা গাছ দেখেছিলাম এর সাথে সাথেও আমি আহ দেখেছি কমলালেবু কিন্তু প্রচুর পরিমাণে চাষ হচ্ছে আহ কাজু বাদাম ও কোথাও কোথাও দেখেছি তো এই জিনিস গুলো আমার দেখা আমার আহ এগুলো খুবিই ভালো লেগেছে তো আহ তুমি পাহাড়ি এলাকায় আর কী কী দেখেছো? দেখো পাহাড়িয়া এলাকায় আমি আপেল দেখেছি আপেল চাষ ঠিক দেখিনি মানে আপেল গাছ দেখতে পেয়েছি এবং তুমি যে বললে কমলা লেবু হ্যাঁ ওখানে তো কমলা লেবু তো ভীষণ ভালো ভাবেই পাওয়া যায় কমলা লেবু চাষ ও হয়, তারপর উম coffee রয়েছে চা তো রয়েইছে, পাহাড় মানেই জানি যে ওখানে চা চাষ তো হবেই হ্যাঁ কারন এইখান কার যে আবহাওয়া বা যে পরিস্থিতি তাতে তো চা চাষ টাই ভালো মতন হয়

আহ তোমাকে আমি এইখানে আরেকটা জিনিস বলতে চাই, দেখো আমাদের এখানে যেমন আলু টা প্রচুর পরিমাণে চাষ হয় সেইজন্য কিন্তু আমরা আলুর chips তৈরি করেও খাই আহ তো আমি শুনেছি যে পাহাড়ি এলাকায় যেখানে প্রচুর পরিমাণে আপেল চাষ হয় আহ তারা তো আপেল টা একদম সহজলভ্য পেয়ে যাচ্ছে সেখানে খুব একটা দাম হয়না তো শুনেছি তারাও আপেল গুলো কে chips হিসাবে তৈরি করে খায় তো আমি কখনো taste করিনি ওই chips এর কিরকম taste, তা তুমি কী করেছো? না আমিও কখনো করিনি, কিন্তু আপেল যদি chips করে খাওয়া হয় , সেটার কিন্তু ব্যপার টা আলাদা কারন আমরা কিন্তু জানি যে একটা আপেল কিন্তু একটা ডাক্তার এর সমান,

মানে রোজ একটা করে আপেল খেলে কিন্তু ডাক্তারের কোনো প্রয়োজনই হবে না এরকমও কিন্তু আমরা পড়েছি।

hello আমিরুল ভাই কেমন আছেন? এইতো ভালো তোমার কি অবস্থা? এইতো অ্যাঁ ভালো আছি. অনেকদিন পরে আপনার সাথে কথা হচ্ছে. সব মিলিয়ে কি অবস্থা ওইখানে বা কিভাবে আপনার সময় যাচ্ছে মোটামুটি?

আমারও ভাই একই অবস্থা. আমারও তো অ্যাঁ মেয়ের বয়স এই তো ছয় মাস হতে গেলো. কালকে ছয় মাস হবে. So, সব মিলে মোটামুটি family র দিক থেকে ভালো আছি. আর আপনার আপনার কি অবস্থা আপনার family বাসায় গ্রাম. সবাই ভালো আছে আর কি. ওহ university কেমন চলছে আপনার? অ্যাঁ কলেজ যেখানে আপনি versity তে এখন তো মোটামুটি অ্যাঁ মনে কর অত ঘন ঘন যাওয়া লাগে না পনেরো দিনে একদিন যাই. অ্যাঁ এই আর কি. তার মানে বাসা থেকে আপনার remote কাজ করতেছেন. হ্যাঁ মোটামুটি বাসা থেকেই কাজ করে পনেরো দিনেই যায় তিন চার ঘন্টার জন্য যেতে আসতে তো মনে করো অ্যাঁ প্রায় উম সাত~ আট ঘণ্টা লাগে শুধু যাইতে আসতে. আর ওখানেই থাকা যায় দুই তিন ঘণ্টা. সকালে ছয়টার সময় উঠি যাওয়ার পথটা কি? মানে কিভাবে যাওয়া হয় direct কোন গাড় নাকি university র গাড় নাকি কোন tram বাহঃ অন্য কোন bus টাস বা কি করে যান? মানে এখান থেকে সাধারণত প্রথমে আমরা অ্যাঁ আমি এসছি train এ যাই. এখান থেকে train থেকে লন্ডনে যাওয় হয়. লন্ডনে এখান থেকে আবার subway আছে, metroবলে যেটা subway যেটা হ্যা metro. এখান থেকে সাধারণত bus~ ওখান থেকে আবার bus এ যাওয়ার আগে আধা ঘন্টা যাওয়ার পরে bus এ উঠে এখান থেকে বেরোয় দুই ঘন্টা মত লাগে অক্সফোর্ডে যেতে. লম্বা সময়. হ্যাঁ আট ঘন~ ধরে নাও উম আট ঘন্টার মতন লাগে. ওহ অ্যাঁ আরেকটা সুখবর, তো আমাদে~ আমাদের দেশে তো metro rail চালু হয়ে গেছে তুমি metro rail কি উঠছে নাকি? আমি এখনো উঠিনি একদিন শু~ শুধু খোয়ারই ছিল যাওয়ার, পরে সেই জায়গাটা cancel হয়েছিল ওই জন্য আর যাওয়া হয় নাই. ভাবছি যাবো.

মাঝে শুন~ খবরে দেখি যে উম metro rail এসে line দিতে নাকি দুই তিন ঘন্টা করে train এ ওঠার জন্য ভাই যেটা হইছে সেটা হচ্ছে যে অ্যাঁ হয়তো ওখান থেকে আসতে দশ minute time লাগে কিন্তু train এর ticket পাইতে দুই ঘন্টা time লাগে.

দশ minute লাগতেছে. কিন্তু তার যে দুই ঘণ্টার টিকিট ধর~ কাটতে যে সময় লাগছে এটা কেউ বিবেচনা করতেছে না . তবে আশা করতাছি যে সামনে হচ্ছে ইয়া অ্যাঁ ঐদিকে বাসা টাসা বাহঃ ঐদিকে মানুষজন যখন ভিড় হবে এখন তো সবাই অ্যাঁ just ঘোরার জন্য ঘোরার purpose এ যাচ্ছে. কাজের purpose এ যখন আসবে তখন এটা সমতায় চলে আসবে. এখন তো এই অ্যাঁ station এ মনেকরো মিরপুর এদিকের লোকজন বেশি office করে না. office যখন মতিঝিলটা চালু হবে, তখন mainly চাপটা পড়বে. সবাই কাজের লোকের~ কাজের জন্য সবাই কাজটা করবে আরকি

হচ্ছে দিত. তাও অনেকটা এগিয়ে যেত. হম কারণ ওই উত্তরা বা মিরপুর এদিকে লোকজন অতো office করে না আর কি.

হ্যাঁ main ই তো ওই মতিঝিল আপনার আর মাঝে এখন তো হচ্ছে বিকাল পর্যন্ত মনে হয় tra~ train metro rails আসছে. কিন্তু বিকালে আর হচ্ছে লোকজন পাচ্ছেনা. ঘুরতে আর যাই ঘুরতে যায়. শুক্র শনি এবার খুব busy থাকে. তাছাড়া হচ্ছে ইয়ে কম~ আর হচ্ছে যেহেতু আপনি অ্যাঁ লন্ডনে কত বছর আছেন? উম দু হাজার আঠারো থেকে আছি আঠারো প্রায় পাঁচ বছর হবে ওই এই May তে. পাঁচ বছর. এই long টাইম এ আপনার কি মনে হয় যে বাংলাদেশে অ্যাঁ বাইরে থেকে বাংলাদেশটাকে কি~ কিভাবে দেখতেছেন আপনি. যে যারা আপনার মতো ওও~ student বা ছাত্র তারা কি দেশের বাইরে পাড়ি জমাবে, নাকি আবার দেশে ফিরে আসবে বলে মনে হয়? আপনার এই অভিজ্ঞতা থেকে পাঁচ বছরের এবং আপনি এ যতটুকু জানছি যে আপনি তো বাংলাদেশেও অ্যাঁ কয়েকটা জায়গায় job ও করছেন. একটা University তেও job করছেন. হ্যাঁ, এখন এটা নির্ভর করে এক একজনের prospecti~ ইয়ে এর ওপরে কিভাবে হবে, আবার অনেক সময় বাইরের থেকে দেখতে দেখতে আমরা মোটামুটি সংবাদপত্রে follow করি. সংবাদপত্রে দেখা হয়েছে. সাধারণত দেখা হয়েছে সব কিছু সব সময় আঁ negative নিয়ে সংবাদ কে যে সেই সমস্যা, এই সমস্যা গুলো ভালো সম্ভব তো পাওয়া যায় না. সব সময় মনে হয় যেন দেশ মনে হয় অ্যাঁ শেষ. না হ্যাঁ এই তবে গতদিন কিন্তু আমি ওই অ্যাঁ digital মেলায় গেছিলাম. সেখানে বাংলাদেশে হচ্ছে আপনার বিভিন্ন আধুনিক বাংলাদেশ বা digital বাংলাদেশের জন্য কি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার জন্য সরকার কাজও করে যাচ্ছে.

অ্যাঁ PhD করতেছেন অ্যাঁ এবং যে সমস্ত বিষয় নিয়ে আপনি ওখানে সুযোগ সুবিধা পাচ্ছেন ওইরকম সুযোগ সুবিধা যদি আমাদের দেশেও সম্ভব হতো তাহলে তো আপনাদের মতো অনেকেই বাইরে পাড়ি জমাতো না. হ্যাঁ এটা একটা কথা আমাদের দেশে তো বাইরের দেশে সবাই আসার পরে একটা জিনিস ভাবে যাচ্ছে সব কিছু সহজ ভা~ ভাবে জীবনটা খুব সহজ ভাবে যায়. কিন্তু অ্যাঁ যে সব কিছু মনে হয় যেন সব কিছু systematic ভাবে চলে. শুধু একটা সমস্যা থাকে যে হচ্ছে family বাসা মানে পরিবার ছাড়া থাকা এটা একটা বড়ো সমস্যা. অনেকেই আবার এই বাচ্চা কাচ্চা বাচ্চা বাচ্চা~ বাচ্চার ভবিষ্যত ভেবে অনেকে ভাবে যে হচ্ছে, বিদেশে থেকে যাবে বাচ্চার ভবিষ্যতে ভালো হবে আবার অনেকে ভাবে যে অনেকের কাছে অ্যাঁ একেবারেই মনে করো খুব ঝামেলা মনে হয় যে থাক আর কতো জীবনটা এত ছোট না কিন্তু সব মিলিয়ে যেটা দেখা যায় বেশির ভাগের ক্ষেত্রে অ্যাঁ মুকুলমা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য university আছে সেখানে top level এর